এ .টি. এম . -এ একজন লোক টাকা তুলছে পেছনে--

চাষ করবার চেষ্টা চলছ জলগুলি পরিষ্কার এবং ঝলমল করছে।

লোকটি দেখা যাচ্ছে একজন মহিলা ও দুজন পুরুষ--

পাহাড়ের চিত্র তুলে ধরা হয়েছে।

এখন আপাতত কেউ তেল ভরছে না তেল পাম্প এর অফিস রুম বন্ধ রয়েছে ।